এইখানে একটা রিচুয়ালস হচ্ছে আ রিচুয়ালস -টা হচ্ছে বিয়ে বিয়েটা-আ খ্রিসচান মতে হচ্ছে।

ফিট রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য।

এইটা একটা প্রকৃতির ছবি। প্রকৃতিটা খুব সুন্দর দেখাচ্ছে।

উম যানবাহন যানবাহন আমাদের যাতায়াতের কাজে ব্যাবহার হয়ে থাকে।

যেমন ভাত ডাল সব্জি মাছ মাংস এছাড়াও অনেক মিষ্টামিয় জাতীয় বা নোনতা জাতীয় খাবার আমরা পেয়ে থাকি।

আ জেলাশাসক অ অফিস । আ-আ-র এই রাস্তা দিয়ে বিভিন্ন বাইক সাইকেল মানুষ যাতায়াত করছে।

খৃস্টান -রা তাকে প্রধান ধর্মগুরু বলে মেনে চলেছে।